নদীর ধারে রাস্তাও দেখা যাচ্--

ড্যাম -টি বাঁধানো এবং ড্যাম -র নিচে-এ--

ছবির দেওয়ালে পোস্টার টাংগানো আছে।

মনে হয় তিনতলা গাড়ি-ই বাড়ির ওপরে কাঁচ দিয়ে ঘেরা-আ--

পুরুলিয়া লেপ্রসি মিশন -এর গেট -এর ছবি ।